switch করে switch করে করতে যাছে করতে যাছে আচ্ছা তোমার কি আরও number আছে না একটাই number

তোমার কি একটাই number না আরও number আছে আমার দুটো number আছে দুটো number আছে হ্য়াঁ তাহলে আরএকটা আমাকে দিয়ে দিয়ো ঠিক আছে ঠিক আছে তোমার কয়টা number আছে আমার তো একটাই আছে Only One Number আর বলো তারপর তোমার তো job এর time over হয়ে গেছে job এর হ্য়াঁ হ্য়াঁ আমার Eight To Five থাকে আমার Eight To Five Eight Am To Five Pm ঐ সব তো part time আছে হ্য়াঁ এই তা আমার part time আমার তো usually Talk ও Hindi তে থাকে, normal ওজন্য আমার একটু হওয়া মুশকিল আছে মানে আমার usual Talk ও আছা সব Hindi তে আছে হ্য়াঁ হ্য়াঁ like মা বাবা সাথে ও টা তে কি হয়েছে তুমি তো মানে You Know স্যার বললো না কি রে কেমন আছিস হ্য়াঁ হ্য়াঁ এই গুলো জানলে হল তুমি তো অনেক তাই ভালো বলছো তোমার যদি হু ওই accent টা না আছে তাহলে তো কোন issue নাই তাহলে তো কোন issue হবে না

তুমি বলতে পারো এমনি আছা একটা কথা বলো আমরা তো মা বাবার সাথেও তো বলতে পারি হ্য়াঁ মা বাবার সাথেও বলতে পারি

বলো তারপর হা তাহলে তুমি আর একটা call এয়ে করে নাও আজকে আহ আর একটা call মানে কার সঙ্গে করবো কেউ করবে দেখো গিয়ে একটা friend এর সাথে কথা হয়েছিল ও বললো call করতে আমার হ্য়াঁ হ্য়াঁ একটা হয়ে যাবে তোমার সাথে এর পরে হ্য়াঁ আর একটা friend এর সাথে হয়ে যাবে আর বলো তারপর হ্য়াঁ দি তোমরা মানে Dinner কতার সময় করো সাড়ে দশটা।

তো এমনি ওখানে process ভালো তা বল normal আছে Attendence Fetendence এর কোন ঝেমেলা নেই আমার কখনো চলে যায় আছা normal আছে কিছু বলে না ভালো তাহলে এখন তাহলে First year এ কি কি করাছে মানে এমনি just normal যে গুলো আহ first year এ তো সব গুলো Same Syllabus থাকে না মানে IT হোক এয়ে হোক যা হোক Same Syllabus থাকে

না normal আছে যেই normal ok

বাড়ি বাড়ি কখন যাও বাড়ি কবে যাও যখন ছুটি থাকে না রাত্রি এ এসে যায় তারপর রাত্রি চলে ও আছা মানে তুমি যে বললে তুমি hostel এ থাকো হ্য়াঁ hostel ও থাকি আছা আছা কখনো কখনো বাড়ি এসে যায় যেমন আজ কে বাড়ি

কি ভাবে যাও বাড়ি মানে আহ

নালে কখুনো কখুনো scooter গাড়ি

হম আচ্ছা আচ্ছা ভালোই এমনি তে আর কি ভালো ভাবে করো আর কি হম হয়ে যাবে আমার একটা বন্ধু mechanical engineer ছিল ও এতে পেলে আর এ ওই আছে না Jaguar Jaguar এ পেল ও হম এটাতে background sound compulsory আছে মতলব আহ background sound যদি আসলে তাহলে হবে না না না না background sound আমি তো যত minimize যত একদম পুরো you know পুরো পর্দা তরদা লাগিয়ে পুরো even fan ও off করে আমি বসে আছি

হম হ্য়াঁ its time

hello

যে এয়ে না আর এক minute দাড়াও i think ওতে Twentyfive Minute লেখা ছিল না Twenty fiveTwenty eights minute না

আমি group করেছিলাম ও তে না লেখা ছিল ও তে না Twenty five লেখা ছিল মানে sir যেই টা post করেছিল সেইটা Twenty five ছিল মানে পরে যখন post করল মানে ঠিক আছে মানে স্যার দেখবে Sagar Sir একটা, post করেছিল Twenty five হ্য়াঁ জিগাস করে নিচ্ছি এখন তো online এসে যাবে Thirty Thirty হয়ে যাক তারপর এ you know হম আর বলো তারপর কিন্তু বলছিল Not More ThenTwentyeight হ্যাঁ তাই বলেছিল না? না এই রকম বলেছিল ঠিক আছে ঠিক আছে চলো যার see ya আগ্রা শহর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিন। আগ্রা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত একটি শহর, জাতীয় রাজধানী দক্ষিণ পূর্ব রাজ্যের রাজধানীর লখনৌ থেকে প্রায় দুশো তিরিশ কিলোমিটার একশো চল্লিশ মাইল এবং তিনশো তিরিশ কিলোমিটার পশ্চিমে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন জনসংখ্যার মধ্যে এছাড়াও আগ্রা উত্তর প্রদেশের চতুর্থ সর্বাধিক জনবহুল শহর এবং ভারতের তেইশ তম জনবহুল শহর। ঐতিহাসিক কাল শুরু হয় আলেকজান্ডার লোদী শাসনামলে কিন্তু শহরে সম্পূর্ণ স্বর্ণ চুচুরায় মুঘলদের মাধ্যমে। মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা ভারতীয় উপমহাদেশের এটি ছিল প্রধান শহর এবং মুঘল সম্রাট বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এবং শাহাজানের অধীনে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল মুঘল শাসনের তার অধীনে আগ্রার শিক্ষার শিল্প বাণিজ্য এবং ধর্মের কেন্দ্র হয়ে ওঠে এবং আগ্রার দুর্গসিকান্দা এবং আগ্রার সবচেয়ে মূল্যবান স্মৃতিস্তম্ভ। তাজমহল শাহজাহান তার প্রিয় রানীর সমাধি হিসেবে তৈরি করেছিলেন। আঠেরো শতকের শেষের দিকে মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই শহরটি এই ধারাবাহিকভাবে এটি ধারাবাহিকভাবে প্রথমে মারাঠাদের এবং পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পড়ে। স্বাধীনতার পর আগ্রা একটি শিল্প শহরে পরিণত হয় ফুট ওয়ার চামড়া এবং অন্নান্য উপাদান এর সাথে একটি ক্রমবর্ধমান পর্যটন শিল্পের সাথে বিকশিত হয়েছে। তাজমহল এবং আগ্রা ফোর্ট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শহরটি হালকা শীত গরম এবং শুষ্ক, গ্রীষ্ম এবং বর্ষা ঋতু দ্বারা চিহ্নিত করা হয় এবং এর মোগলাই খাবারের জন্য বিখ্যাত। আগ্রা দিল্লি এবং জয়পুরের সাথে গোল্ডেন ট্রায়াল ট্রায়াঙ্গেল টুরিস্ট সার্কিটে অন্তর্ভুক্ত এবং উত্তরপ্রদেশ হেরিটেজ আর্চ লখনৌ এবং বারাণসী সহ উত্তরপ্রদেশে একটি পর্যটন টার্গেট। আগ্রার নামকরণ হলো কিভাবে, আগ্রা নাম বিভিন্ন বোটপত্তি দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যার সবসবকটি সত্যতা নেই। সর্বাধিক অনুমোদিত এটি হিন্দি শব্দ আগর থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ লবন পান এটির নাম দেওয়া হয়েছে কারন এই অঞ্চলের মাটি ক্ষারীয় আছে এবং লবণ এখানে একবার বাষ্পীভবনের মাধ্যমে তৈরি হয়েছিল। অন্যরা এটিকে হিন্দু ইতিহাস থেকে উদ্বুদ্ধ করে দাবি করে যে সংস্কৃত শব্দ আগ্রা যার অর্থ অনেক হ্রদ এবং ছোট বনের মধ্যে প্রথম যেখানে কৃষ্ণ বৃন্দাবন কবিদের সাথে মিশেছিলেন। আগঅগ্রগণ শব্দের অর্থ হাইগ্রোভ ও জঙ্গল আগ্রা মুঘল আমলে আকবর বা আকবর রাবাত নামেও পরিচিত ছিল। এই নামটি সম্রাট শাহাজাহান তার পিতামহ আকবরকে দিয়েছিলেন সম্মানে অনুষ্ঠিত। আগ্রা শহরের ইতিহাস সম্পর্কে বলুন, প্রাগ মুঘল যুগ আগ্রার দুটি ইতিহাস রয়েছে পূর্ব বা বাম দিকে যমুনা নদীর তীরে নিচের শহর গুলির মধ্যে একটি কৃষ্ণ এবং মহাভারতের কিংবদন্তি পনেরোশো চার থেকে পনেরোশো পাঁচ সালের সিকান্দার লোদী দ্বারা হারিয়ে যাওয়া এবং পুনরুদ্ধার করা হয়েছিল। পনেরোশো আঠান্ন সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত দ্বিতীয় আধুনিক শহর মুঘলদের সাথে সম্পর্কিত নদীর ডান তীরে নির্মিত এবং তাজ শহর হিসেবে সারা বিশ্বে পরিচিত। প্রাচীন আগ্রার বিভিন্ন ভিত ত্তির কিছু নিদর্শন এখনো বাকি আছে। সামান্য ভারতের মুসলিম আক্রমণের আগে এটি বিভিন্ন হিন্দু রাজবংশের অধীনে একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। কিন্তু এই ইতিহাস অস্পষ্ট

মধুরার রাজা আগ্রার দুর্গ কে কারাগার হিসেবে ব্যবহার করতেন গজনীর মাহমুদ দ্বারা সাইডের অবস্থার অবনতি ঘটেছিল ফলে বিপর্যয় ঘটেছে। মাসুদ তার সালমান দাবি করেন যে মাহমদ মাহমুদ আগ্রা আক্রমণ করার সময় উপস্থিত ছিলেন। দাবি করেন যে রাজা ভয়ংকর স্বপ্ন দেখে আত্মসমর্পণ করেছিলেন জাপাল যাই হোক মাহমুদ সহ লুণ্ঠন করতে এগিয়ে যান সিগান রায়। মরিয়ম উজ জামানি সমাধিটি মূলত চৌদ্দশ পঁচানব্বই সালের সুলতান সিকান্দার লোদীর বারান্দারী হিসেবে তৈরি করেছিলেন। আগ্রার ঐতিহাসিক গুরুত্বের সময় হলো সিকান্দার লোদী। রাজত্বকাল শুরু হয় পনেরোশো চার থেকে পনেরোশো পাঁচ সালে দিল্লির সালতানাতের নাতের আফগান শাসক সুলতান সিকান্দার লোদীর শাসনকাল চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো সতেরো। আগ্রা পূর্ণ নির্মাণ করেন এবং এটিকে সরকারের কেন্দ্রে পরিণত করে এবং জরিপ করা হয় এবং অবশ্যই সে শহরের জন্য স্থান হিসেবে বাম তীরে বা যমুনার পূর্ব দিকে নির্বাচন করা হয়। যমুনার বাম তিরে আগ্রার রাজকীয় উপস্থিতি কর্মকর্তারা এবং বণিক পন্ডিত ধর্মতাত্ত্বিক এবং শিল্পীদের সাথে একটি সমৃদ্ধ শহর হয়ে ওঠে। এই শহরটি ভারতে ইসলামি শিখ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র একটি কেন্দ্রে পরিণত হয়েছে। সুলতান শহরের উপর উপকণ্ঠে সিকান্দা গ্রাম প্রতিষ্ঠা করেন এবং চোদ্দোশো পঁচানব্বই সালে যেখানে লাল বেলে পাথরের বারান্দাটি নির্মাণ করেন। যা জাহাঙ্গীর দ্বারা একটি সমাধিতে রূপান্তরিত হয়েছিল এবং বর্তমানে আকবরের রানী মরিয়ম উজ জামানির সমাধি হিসেবে দাঁড়িয়ে আছে মুঘল আমল।

সমগ্র দরবার দিল্লিতে স্থানান্তরিত না করা পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল বাবর। মুঘল রাজবংশ প্রতিষ্ঠাতা পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে গোয়ালিয়রের লোধি ও তোমরদের পরাজিত করা তোমরদের পরাজিত করার পর আগা দখল করেন। আগ্রার সাথে বাবরের সম্পর্ক শুরু হয় পানিপথের যুদ্ধের পরেই তিনি তার পুত্র হুমায়ুন কে পাঠান যিনি বিনা প্রতিরোধে শহর দখল করেন। গোয়ালিয়রের রাজা পানি পথে নিহত হন আগ্রায় তার পরিবার এবং তার বংশের প্রধানদের রেখে যান। হুমায়ুনের প্রতি কৃতজ্ঞতা যিনি তাদের সঙ্গে দারুন আচরণ করেছেন করেছিলেন এবং ললুন্ঠন থেকে তাদের বাঁচিয়েছিল। তারা তাকে শ্রদ্ধার চিহ্ন হিসেবে প্রচুর পরিমাণে গহনা এবং মূল্যবান পাথর দিয়েছিল তাদের মধ্যে বিখ্যাত হীরা ছিল কোহিনুর। যমুনা নদীর তীরে বাবর ভারতে প্রথম আনুষ্ঠানিক মুঘল বাগান আরামবাগ বা বিশ্রামের বাগান ডিজাইন করেছিলেন। বাবর আগ্রায় তার সরকারি আসনে প্রতিষ্ঠা করেন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। কিন্তু এই মুঘল এই অঞ্চলে জলশূন্য চেহারা দেখে প্রায় হতাশ হয়ে পড়েছিল। যেমনটি তার বারনামা স্মরণে এই অনুচ্ছেদ থেকে স্পষ্ট যে ভারতের প্রধান ত্রুটি গুলির মধ্যে একটি হলো কৃত্রিম জল কোষের অভাব আমি যেখানেই আমার বাসস্থান ঠিক করছি সেখানে জল ঢাকা তৈরি জল টাকা তৈরি করতে চেয়েছিলাম। একটি কৃত্রিম স্রোত প্রস্তুত করুন এবং একটি চমৎকার এবং নিয়মিত পরিকল্পিত আনন্দস্থল তৈরি করুন। আগ্রায় আসার কিছুক্ষণ পরেই আমি এই বস্তুটি মাথায় রেখেছিলাম যমুনা যুমনা পাস করলে এবং বাগানের জন্য উপযুক্ত জায়গা পিচ করার জন্য বেসটি পরীক্ষা করলেন। পুরো বিষয়টি এতই কুতসিত এবং জঘন্য ছিল যে আমি নদীকে ঘৃণা করতাম এবং বিরক্তবোধ সৌন্দর্যের অভাব এবং বেসের ও প্রীতিকর দিকের কারণে আমি একটি চার্বাক বাগানের বাড়ি নির্মাণের চেষ্টা ইচ্ছা ছেড়ে দিলাম। তবে আগ্রার মতো যেহেতু এর চেয়ে ভালো পরিস্থিতি কাছাকাছি ছিল না শেষ পর্যন্ত আমি এই জায়গাটিকে সেরা করতে বাধ্য হয়েছিলাম। প্রতিটি কোণে আমি উপযুক্ত বাগান প্রতিটি বাগান রোপন করেছি আমি নিয়মিত গোলাপ এবং নার্সারী রোপন কোর এবং প্রতিটি সংশ্লিষ্ট বিছানায় আরো আমার ভারত সম্পর্কে তিনটি বিষয় ক্লান্ত ছিলাম। একটি ছিল তার এর তাপ উন্নতি প্রবল বাতাস এবং তৃতীয় তাত গুলো গোসাল ছিল তিনটি অস্বস্তি দূর করা একটি উপায়।

টিপ জলবায়ু হল ওপেন শ্রেণীবিভাগ এর একটি প্রধান জলবায়ুর প্রকার যা প্রাথমিকভাবে সত্য মরুভূমির মরুভূমির পরিস্থিতে নিম্ন অক্ষাংশ অঞ্চলে ঘটে। জলবায়ু এবং উষ্ণ শীত গরম এবং শুস্ক একটি বর্ষা ঋতুসহ শহরে আর আরও আদ্র উপক্রান্ত এবং বিষ্ণুমন্ডলীয় জলবায়ু আগ্রা জেলা পশ্চিমে বালুকাময় থর মরুভূমির কাছাকাছি

আগ্রা শহরের সংস্কৃতি সম্পর্কে কিছু শেয়ার করবেন, খাবার মিষ্টি খাবার পেঠা মুঘল ঐতিহ্যের প্রতীক। আগ্রার রন্ধন প্রণালী তার মুঘল অতীত থেকে উদ্ভূত মূলত মোগলাই খাবার প্রচুর শুকনো ফল এবং মশলাসহ কৃমি সাহসী ভাবে সাজযুক্ত তরকারি গুলির মধ্যে রয়েছে সমৃদ্ধ মাংস নিরামিষ খাবার মাংসের পরিবর্তে পানির ব্যবহার। সমানভাবে পছন্দনীয় শহরে আশেপাশের রেস্তোরাঁয় মুঘল খাবার পাওয়া যায় ব্যথা পেথা ছায় ব্যবহার করে তৈরি একটি মিষ্টি আগ্রায় বিখ্যাত রেসিপি এক এবং অনেক বৈচিত্র পাওয়া যায়। আগ্রার স্থানীয় আরেকটি খাবার হল ডালমুড মশলাদার ভাঙা ভাজাডাল মসুর ডাল সমন্বিত একটি শুকনো খাবার বাদাম ও কিসমিস দিয়ে তৈরি। কাতরাসের বিশেষত্বের মধ্যে রয়েছে বেদায়িক একটি তুলতুলে কচির কচুরি সর্ব উদ্দেশ্য ময়দা দিয়ে তৈরি যা গভীর ভাজা মসলাদার ট্রফি দিয়ে স্টাফ করা হয়। এবং সাধারণত মশলাদার আলু সবজি এবং দই দিয়ে পরিবেশন করা হয় একটি জলখাবার হলো চাট একটি সম্মিলিত শক্ত, যার মধ্যে দোহি ভাল্লা রাজ কচুরি সমসা। এবং গোলগাপ্পার মতো স্ন্যাকস অন্তর্ভুক্ত পরোটা আলু বাঁধাকপি গাজর এবং পনির দিয়ে ভরা পেন্ফ্ল্যা ভাজা ফ্লাট গগমের রুটিও জনপ্রিয় এবং দই আচার এবং চাটনির সাথে খাওয়া হয়। তাজ মহোৎসব তাজ মহোৎসব হলো একটি সাংস্কৃতিক উৎসব এবং নৈপুর্য মেলা যা উন্নিশশো বিরানব্বই সালে শুরু হয়েছিল এবং তখন থেকেই বৃদ্ধি পেয়েছে এই উৎসবের বছর দুই হাজার উন্নিশ। এটি ছিল আঠাশ তম বছর তাজমহলের পূর্বে গেটের কাছে শিল্প গ্রামে একটি বোরো মাঠ মেলা বসে, ভারত সরকারের পর্যটন বিভাগের অনুষ্ঠানে এই উৎসবের ক্যালেন্ডার ছাড়াও অন্তর্ভুক্ত

যুক্তিসঙ্গতমূল্য উপলব্ধি করে যা উচ্চ রক্ষারাবেক্ষণ খরচ দ্বারা স্থিত হয় না। উহ মহা উৎসব প্রতিবছর আঠারো থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। দুই হাজার কুড়ি তাজ মহোৎসবের থিম ছিল সংস্কৃতিকে রং সাজকে সং কোভিড নাইনটিন মহামারী চলাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাতিল করা হয়েছে। ভারতে ঘটেছে অপরাধ সম্পর্কে আলোচনা কর, ব্রিটিশ রাজ্যের সময় থেকে ভারতে অপরাধ রেকর্ড করা হয়েছে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত MHA থেকে পাওয়া ব্যাপক পরিসংখ্যানসহ ন্যাশনাল ক্রাইম রেকর্ড বু ব্যুরো NCRP এর অধীনে বার্ষিক সংকলন করে। ষাট হাজার ছিয়ানব্বই ষাট লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো দশটি অপরাধ নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে ছত্রিশ লক্ষ তেষট্টি হাজার তিনশো ষাট টি ভারতীয় দণ্ডবিধি IPEC অপরাধ এবং চব্বিশ লক্ষ ব বত্রিশ হাজার নয়শো পঞ্চাশটি বিশেষ এবং স্থানীয় আইন SLL অপরাধ জড়িত ছিল। এটি দুই হাজার কুড়ি সালে ছেষট্টি লক্ষ এক হাজার দুশো পঁচাশি অপরাধ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বার্ষিক হ্রাস অপরাধের হার প্রতি এক লক্ষ জনের দুই হাজার কুড়ি সালে চারশো সাতাশি পয়েন্ট আট থেকে দুই হাজার এ একুশ সালে চারশো পঁয়তাল্লিশ পয়েন্ট নয় কমেছে। কিন্তু এখনও দুই হাজার উন্নিশ সালে তিনশো পঁচাশি পয়েন্ট পাঁচ এর থেকে উল্লেখযোগ্য ভাবে বেশি দুই হাজার একুশ সালে মানব দেহকে প্রভাবিত করে অপরাধের অবদান তিরিশ শতাংশ সম্পত্তির বিরুদ্ধে অপরাধের অবদান কুড়ি পয়েন্ট আট শতাংশ পাওয়া গেছে। এর ব্রিভিত IPC অপরাধের অবদান সমস্ত স্বীকৃতি যোগ্য IPC অপরাধের ঊনত্রিশ পয়েন্ট সাত দুই হাজার একুশ সালে হত্যার হার প্রতি এক লক্ষ জনে টু পয়েন্ট ওয়ান, অপহরণের হার প্রতি এক লক্ষ জনে সাত পয়েন্ট চার, এবং প্রতি এক লক্ষ জনে ধর্ষণের হার ছিল ফোর পয়েন্ট এইট। জাতিসংঘরে সংঘের মতে দুই হাজার কুড়ি সালে হত্যার হারছিল টু পয়েন্ট নাইন ফাইভ প্রতি এক লক্ষ। যেখানে চল্লিশ হাজার ছশো একান্ন রেকর্ড করা হয়েছে। এক উন্নিশশো বিরানব্বই সালে প্রতি এক লক্ষ ফাইভ পয়েন্ট ফোর সিক্স এর তুলনায় দুই হাজার সতেরো থেকে শীর্ষের নিচে ছিল এবং মূলত অপরিবর্তিত ছিল। এশিয়া এবং ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দেশের তুলনায় বেশি অধিকাংশ দেশের তুলনায় কম আফ্রিকার যদিও এর বিশাল জনসংখ্যার কারণে সংখ্যাগতভাবে সর্বোচ্চ দেশগুলির মধ্যে একটি তদন্ত হারের গণনা পুলিশ কর্তৃক তদন্তের জন্য উপলব্ধ মোট মামলায় ও শতাংশ হিসেবে নিষ্পত্তি করা হয়। খারিজ বা প্রত্যাহার করা সমস্ত মামলা হিসেবে করা হয় দুই হাজার একুশ সালে ভারতে ICS অপরাধের তদন্তের হারছিল চৌষট্টি পয়েন্ট নয়। অভিযোগের হার সব ক্ষেত্রে হিসেবে গণনা করা হয় যেখানে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তদন্তের পরে নিষ্পত্তি করা মোট মামলা শতাংশ হিসেবে দুই হাজার একুশ সালে ভারতে IPC অপরাধের চার্জশিটের হার ছিল বাহাত্তর পয়েন্ট তিন। আদালতের কর্তৃক দোষী সাব্যস্ত আসামী মোট মামলা শতকরা হিসেবে যেখানে বিচার সম্পন্ন করা হয়েছে। দুই হাজার একুশ সালে ভারত IPS অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া হাওয়ার হার ছিল সাতান্ন পয়েন্ট শুন্য। এক দুই হাজার একুশ সালে একান্ন হাজার পাঁচশো চল্লিশটি হত্যাকান্ড পুলিশের দ্বারা তদন্তাতদতদন্তাধীন ছিল। যার মধ্যে ছাব্বিশ হাজার তিনশো বিরাশি টি অভিযোগ পরিণত হয়েছিল। সর্বস্বান্ত হয়েছে এবং ছেচল্লিশ হাজার একশো সাতাশ টি ধর্ষণ পুলিশের তদন্ত অধীনে ছিল। যার মধ্যে ছাব্বিশ হাজার একশো চৌষট্টি টি অভিযুক্ত হয়েছিল দুই হাজার একুশ সালে

তিন হাজার তিনশো আটষট্টি জনকে সাজা দেওয়া হয়েছে। দুই হাজার একুশ সালে হত্যার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর হারছিল বিয়াল্লিশ পয়েন্ট চার এবং ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল আঠাশ পয়েন্ট ছয়। নারী নির্যাতন সম্পর্কে বলুন, পুলিশ রেকর্ড ভারত মহিলা বিরুদ্ধে অপরাধের উচ্চ ঘটনা দেখায়। ভারতের মহিলা মহিলাদের বিরুদ্ধে যৌনতার হামলা সাধারণ হয়ে উঠেছে। বিশাল জনসংখ্যা থাকা সত্বেও ভারতের যৌন নিপীড়ন পরিসংখ্যাগত ভাবে অর্শপাতি। NCRB অনুসারে দুই হাজার আঠেরো সালের হিসেবে মহিলাদের বিরুদ্ধে বেশিরভাগ অপরাধ স্বামী বা তার আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতা অধীনে রেকর্ড করা হয়েছে। একত্রিশ পয়েন্ট নয়, তার পরে তার শালীনতাকে আঘাত করার বি উদ্দেশ্যে মহিলাদের উপর হামলা সাতাশ পয়েন্ট ছয় অপহরণ এবং মহিলাদের অপহরণ বাইশ পয়েন্ট পাঁচ এবং ধর্ষণ দশ পয়েন্ট তিন প্রতি লাখ নারী জনসংখ্যার অপরাধের হার দুই হাজার আঠেরো সালে ছিল আঠান্ন পয়েন্ট আট। যেখানে দুই হাজার সতেরো সালের তা ছিল সাতান্ন পয়েন্ট নয়। ভারতের ধর্ষণের ঘটনা সম্পর্কে বলুন, ভারতের ধর্ষণের কুমার ভারত ভারতে মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে সাধারণ অপরাধী হিসেবে বর্ণনা করেছেন। সরকারি সূত্র ও তথ্য জানিয়েছেন উন্নিশশো নব্বই থেকে দুই হাজার আট সালের মধ্যে ভারতে ধর্ষণের ঘটনা দ্বিগুণ হয়েছে। দুই হাজার তেরো সালে ইতিমধ্যে একটি উর্ধমুখী বক্ররেখা থাকা কালীন হঠাৎ করে বেড়েছে ধর্ষণের ঘটনা। ঘটনা সাধারণত ঘটনা সাধারণত ভারতে কোভিড নাইনটিন মহামারী চলাকালীন

বত্রিশ হাজার পাঁচশো ঊনষাট থেকে বেড়ে তেত্রিশ হাজার তিনশো ছাপান্ন হয়েছে। এর মধ্যে একত্রিশ হাজার তিনশো কুড়ি টি ক্ষেত্রে উন তিরানব্বই পয়েন্ট নয় একজন অপরাধী ছিলেন, যিনি শিকারের পরিচিত ছিলেন। যেসব রাজ্যের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ সকল ক্ষেত্রে পাঁচ হাজার চারশো তেত্রিশ বা ষোলো পয়েন্ট তিন শতাংশ রাজস্থান চার হাজার

জিরো পয়েন্ট নাইন, নাগাল্যান্ড ওয়ান পয়েন্ট জিরো এবং বিহার ওয়ান পয়েন্ট ওয়ান ধর্ষণের হার সবচেয়ে কম এবং ছত্রিশগড়ে চোদ্দ পয়েন্ট সাত ধর্ষণের হার সবচেয়ে বেশি। ভারতের যৌতিকতা প্রথা সম্পর্কে বলুন, ভারতের নারী প্রতি সংহি সংহিশ্রতার ক্ষেত্রে যৌতুক একটি বড় অবদান হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে কিছু অপরাধের মধ্যে রয়েছে শারীরিক সংগীত সংহিতা সংহিশ্রতা, মানসিক নির্যাতন এবং বড়ো মেয়েদের হত্যাসহ যৌতুক জজন্য বেশিরভাগ মৃত্যু ঘটে। যখন যুবতী নারীরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়। সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে এসব আত্মহত্যার বেশিরভাগই ফাঁসি, বিষ খেয়ে বা আগুন লাগিয়ে কখনো কখনো নারী আগুন লাগানো হয় একে বলা হয় ব্রাইড পোড়ানো। এবং কখনো কখনো আত্মহত্যা বা দুর্ঘটনার ছদ্মবেশ ধারণ করা হয়। দুই হাজার বারো সালে ভারত জুড়ে যৌতুকের মৃত্যু আট হাজার দুশো তেত্রিশটি ঘটনা ছিল। ভারতের প্রতি এক লক্ষ নারী যৌতুকের কারণে বার্ষিক ওয়ান পয়েন্ট ফোর মৃত্যু ঘটে। কোন অপরাধ নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত হত্যা বজ্র দাসত্ব জনসংখ্যা নির্বাচন বা জোরপূর্বক স্থানান্তর কারাবাস নির্যাতন যৌন যৌনসংযোগ সঙ্গীততা সহিংসতা একটি শনাক্ত যোগ্য গোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন ব্যক্তিদের জোরপূর্বক গুম করা, বর্ণবাদে অপরাধ, অনুরূপ চরিত্র, চরিত্রে অন্যান্য অমানবিক কাজ ইতাকৃতভাবে বড় কষ্ট বা শরীরে বা মানসিক বা শারীরিক স্বার্থের জন্য গুরুতর আঘাতের কারণ। বার্ষিক ওয়ান পয়েন্ট ফোর মৃত্যু ঘটে। ভারতের যৌতুকতা সম্পর্কে বলুন, Hello হ্যাঁ বলো। কি করছো?

বাড়ির সব ভালো তো? হ্যাঁ বাড়ির সব ভালো আছে। তোমার বাড়ির সব ভালো আছে? কাকু কাকিমা? হম সব ভালো আছে হ্যাঁ আমার বাড়ির সবাই, তা কি করছো তুমি? এইতো একটু খেলা দেখছি।

এই cricket ই দেখছি। ওহ TV তে খেলা দেখছো নাকি? হ্যাঁ তা কাদের সাথে খেলা দেখছো? মানে দেশের সাথে দেশের খেলা না এই যে tournament গুলো হয় সেসব tournament এর ই কোনো একটা match দেখছো? Tournament গুলো যেগুলো সেইটাতেই TV তে দেখছি।

হ্যাঁ তা কি দেশের খেলা ছিল সেটা যেটা তুমি highlight দেখছো মানে review match টা? হ্যাঁ ওই India র সাথে new zealand এর যেই খেলাটা হলো ওটা।